এখানে একটি বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি বিল্ডিং - এর সামনে খুব সুন্দর বাগান দেখা যাচ্ছে এবং --

এখানে একটি ব্যাংক দেখতে পাচ্ছি আমরা ।

এবং চারিদিক খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারিদিকে পাঁচিল দেয়া আছে। এছাড়াও দূরে অনেক বড় বড় গাছ পালা আমরা--

এখানে একটি চার্চ আমরা দেখতে পাচ্ছি। চার্চ এর ভেতরে অনেক বাচ্চা থেকে বড় সকলেই--

এখানে আমরা অনেকগুলি উড়োজাহাজ দেখতে পাচ্ছি--